এখানে দেখা যাচ্ছে যে একটি রাস্তা রয়েছে রাস্তাটা খুবই-ই খারাপ হয়ে গেছে-এ গর্ত-অ হয়ে গেছে-এ গর্ততে জল জমে গেছে-এ--